অনেকগুলো বড় বড় গাছ রয়েছে।

এবং একটি গাড়ি রয়েছে।

এখানে একটি লোক রয়েছে।

একটি হলুদ কালারের ব্যানার দেখা যাচ্ছে।

অনেকগুলো জলের বোতল রয়েছে।

অনেকগুলো সরষার তেলের বোতল রয়েছে।

এবং একটি সিঁড়ি রয়েছে।

একটি বড়ো গাড়ি রয়েছে।

অনেকগুলো ঘর দেখা যাচ্ছে।